এখানের পিছনে একটা বড় গাছ আছে। উম বাচ্চারা ঘোরাঘুরি করছে বয়স্করাও ঘোরাঘুরি করছে দেখতে সুন্দর লাগছে-এ।

ডানদিকে টালি দেয়া আছে সামনেটা কালারিং লাইট লাগানো আছে। ভিতরে সাদা লাইট ভিতরে কতগুলো লোক উম চুল কা--

এটা দ-দোতলা বিল্ডিং দুতলা বিল্ডিং - এর নিচের তলায় মোটরসাইকেল গ্যারেজ গ্যারেজের ভিতরে অনেক মোটরসাইকেল দাঁড় করানো রয়েছে।

এটা একটি এম্বুলেন্স । অ্যাম্বুলেন্স -এর স স স্যা সাইড -এ লিখা আছে পারফেক্ট । অ্যাম্বুলেন্স -টি সাদা আর উম অরেঞ্জ কালার -এর।